নমস্কার জিচেমটেবল এ ফিচার্স ফীচার্স এবং কলর স্কিমস কলর স্কীমস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব জিচেমটেবল এলিমেন্টাল উইন্ডো এবং কলর স্কীম সম্পর্কে
এখানে আমরা উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 জিচেমপেইন্ট সংস্করণ 01210 এবং জিচেমটেবল সংস্করণ 01210 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে এলিমেন্টের পর্যায় সারণী এবং জিচেমপেইন্ট সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
এখন জিচেমটেবল এপ্লিকেশন সম্পর্কে শিখি
এটি জিচেমপেইন্ট এটি একটি উপযোগী সফটওয়্যার হিসাবে সংস্থাপিত করা যাবে
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করেছি
জিচেমটেবল একটি রাসায়নিক এলিমেন্টের পর্যায় সারণী এপ্লিকেশন
এটি এলিমেন্ট সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য প্রদান করে
এটি বিভিন্ন কলর স্কীমের সাথে পর্যায় সারণী প্রদর্শন করে
জিচেমটেবল খুলতে দাশ হোম এ টিপুন
প্রদর্শিত সার্চ বারে লিখুন জিচেমটেবল
পেরিওডিক টেবল ওএফ থে এলিমেন্টস আইকনে টিপুন
পেরিওডিক টেবল ওএফ থে এলিমেন্টস উইন্ডো খোলে
জিচেমটেবল উইন্ডোতে সকল উইন্ডো ভিত্তিক অ্যাপ্লিকেশনের মত মেনু বার রয়েছে
মেনুবারে জিচেমটেবল এর সাথে কাজ করতে সকল কমান্ড রয়েছে
এটি হল এলিমেন্টের পর্যায় সারণী এখানে আপনি এলিমেন্টের বোতাম দেখতে পারেন
এলিমেন্টের উপর কার্সার রাখুন
টেবিলে বোতামের জন্য ব্যবহৃত রঙ এলিমেন্টের প্রচলিত রঙ
এই টেবিলটি আধুনিক পর্যায় সারণীর প্রতিরূপ
এলিমেন্টাল উইন্ডো সম্পর্কে শিখি
এটি প্রদর্শন করতে পর্যায় সারণীতে যে কোনো এলিমেন্টাল বোতামে টিপুন
আমি কার্বন এ টিপব
কার্বন এর এলিমেন্টাল উইন্ডো খোলে
এলিমেন্টাল উইন্ডোর বামদিকে চার ধরনের ট্যাব রয়েছে মেইন ইলেকট্রনিক প্রপার্টিস রেডি থার্মোডাইনামিক্স আমি এক এক করে প্রতিটি ট্যাব ব্যাখ্যা করব
ডিফল্টরপে মেইন নির্বাচিত
এতে এলিমেন্টের সঙ্কেত পারমাণবিক সংখ্যা পারমাণবিক ওজন এবং ইলেক্ট্রনিক কনফিগারেশন রয়েছে
শিরোনামে ল্যাং এবং নামে এর টেবিল রয়েছে
এটি কার্বনের নাম বিভিন্ন ভাষায় দেখায়
ইলেকট্রনিক প্রপার্টিস ট্যাবে টিপুন
এই ট্যাব প্রদর্শন করে পাউলিং ইলেকট্রো নেগেটিভিটি ভ্যালু এবং আয়নীকরণ শক্তি
প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শক্তি mjমল এ রয়েছে
ইলেকট্রনিক এফিনিটি kjমল এ রয়েছে
ডানদিকে সংশ্লিষ্ট শো কার্ভ বোতাম রয়েছে
চার্ট দেখতে শো কার্ভ বোতামে টিপুন
এটি পাউলিং ইলেকট্রো নেগেটিভিটি এবং পারমাণবিক সংখ্যা এর চার্ট
চার্ট বন্ধ করব
রেডি ট্যাবে টিপুন
এটি প্রদর্শন করে কোভালেন্ট ভান ডের ওয়ালস এবং পিএম এ মেটালিক রেডি ভ্যালু
পিএম হল পিকো মিটার যা 10 এর ঘাত মাইনাস 12 মিটারের সমান
কার্বন ধাতু না হওযায় এর ধাতব ব্যাসার্ধ ভ্যালু নেই
কার্বন উইন্ডো বন্ধ করব
পেরিওডিক টেবল ওএফ থে এলিমেন্টস উইন্ডোতে ফিরে যাই
সোডিয়াম বোতামে টিপুন
রেডি ট্যাবে টিপুন
ধাতব ব্যাসার্ধ ভ্যালু এখানে প্রদর্শিত হয়েছে
এই ট্যাব আইওনিক রেডি এর টেবিল প্রদর্শন করে
এই টেবিলে কলাম হিসাবে আইওএন cন এবং ভ্যালিউ রয়েছে
টেবিল স্ক্রোল করুন
এই টেবিল বলে যে সোডিয়ামে বিদ্যমান বিভিন্ন আয়নের অবস্থা সম্পর্কে
এর কোঅর্ডিনেশন নাম্বার এবং আইওনিক রেডি পিএম এ রয়েছে
ক্রোমিয়ম ম্যাঙ্গানিজ আয়রন কোবল্ট নিকেল এবং কপার এলিমেন্টের অধিক যৌগ গঠনের প্রবণতা রয়েছে
আইরন বোতামে টিপুন
এর এলিমেন্টাল উইন্ডো খোলে
রেডি ট্যাবে টিপুন
আইওনিক রেডি ট্যাবে স্পিন নামক একটি অতিরিক্ত কলাম রয়েছে
স্পিন কলাম আইরন আয়রন এর যৌগ গঠনের প্রবণতা সম্পর্কে বলে
এখানে হাই এর অর্থ যেখানে ইলেকট্রন অজোড় রয়েছে
লো এর অর্থ হল জুড়িত যৌগ যেখানে ইলেকট্রন জোড়া থাকে
এই আইরন এলিমেন্টাল উইন্ডো বন্ধ করব
যৌগ সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ httpenwikipediaorgwikiSpin states d electrons আবার কার্বন এলিমেন্টাল উইন্ডোতে টিপুন
থার্মোডাইনামিক্স ট্যাবে টিপুন
এই ট্যাব কার্বন কার্বন এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক প্রদর্শন করে
আপনার শো কার্ভ বোতাম অন্বেষণ করুন
এই এলিমেন্টাল উইন্ডো বন্ধ করব
এখন কলর সেমে কালার স্কীম এ যাই
ভিউ মেনুতে গিয়ে কলর স্কিমস নির্বাচন করুন
কলর স্কীম তালিকার সাথে একটি সাব মেনু খোলে
নো কালারস এ টিপুন
সকল এলিমেন্টের বোতাম ধূসর হয়ে যায়
কলর স্কিমস এ টিপে ফিজিক্যাল স্টেটস বাছুন
নীল রঙের বোতামের সাথে একটি নতুন পর্যায় সারণী খোলে
কয়েকটি কালো রঙে রয়েছে
উপরে টেম্পারেচার তাপমাত্রা দেখতে পারেন যা স্কেল স্লাইডারে সর্বনিম্ন ভ্যালু 0 শূন্য তে রয়েছে
নীচে আপনি সলিড নীল লিকুইড সবুজ এবং গ্যাস লাল রঙে দেখতে পারেন
শূন্য ডিগ্রী কেলভিনে সকল এলিমেন্ট কঠিন অবস্থায় রয়েছে
তাই এটি নীল রঙে প্রদর্শিত হয়
তাপমাত্রা বৃদ্ধি করতে স্লাইডার টেনে আনুন
এলিমেন্ট তার প্রাকৃতিক অবস্থা পরিবর্তন করে
নীল রঙ লিকুইডের জন্য সবুজ এবং গ্যাসের জন্য লাল রঙ দ্বারা প্রতিস্থাপিত হয়
6010 ডিগ্রী কেলভিনে এটি গ্যাসে বদলায়
সকল বোতাম লাল রঙে বদলে গেছে
কিছু এলিমেন্ট কালো রঙে রয়েছে
তাদের অবস্থা সেই তাপমাত্রায় অজানা রয়েছে
ফ্যামিলি নির্বাচন করুন
সিলেক্টেড ফ্যামিলি ড্রপ ডাউন বোতাম খোলে
তালিকায় সংশ্লিষ্ট রঙের বিভিন্ন শ্রেণী রয়েছে
ডিফল্টরূপে এএলএল নির্বাচিত
এলিমেন্টের প্রতিটি শ্রেণী একটি নির্দিষ্ট রঙে প্রদর্শিত হয়
ড্রপ ডাউন তালিকায় টিপে মেটালয়েডস বাছুন
মেটালয়েডস সবুজ রঙে প্রদর্শিত হয়
বাকি সকল এলিমেন্ট কালো রঙে রয়েছে
কলর সেমে এ ফিরে যান ইলেকট্রোনেগেটিভিটি নির্বাচন করুন
লাল রঙের এলিমেন্টের সর্বনিম্ন ভ্যালু রয়েছে
নীল রঙের এলিমেন্টের সর্বোচ্চ ভ্যালু রয়েছে
নীল থেকে লাল রঙে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে
গোলাপী এলিমেন্টের মধ্যবর্তী ইলেকট্রো নেগেটিভিটি ভ্যালু রয়েছে
ডাটাবেসে তথ্য না পাওয়া গেলেপটভূমি কালো থাকবে
এখন ব্লক নির্বাচন করুন
প্রতিটি ব্লকের এলিমেন্ট বরাদ্দ রঙের সাথে দেখায়
s ব্লক - নীল p ব্লক - লালচে বাদামী d ব্লক - সবুজ এবং f ব্লক - বেগুনী
সংক্ষেপে এখানে আমরা শিখেছি এলিমেন্টাল উইন্ডোর বিস্তারিত বিবরণ
ফিজিক্যাল স্টেট ফ্যামিলি ইলেক্ট্রো নেগেটিভিটি ইলেকট্রো নেগেটিভিটি এবং ব্লক ব্লকের কলর স্কীম
নির্দেশিত কাজ হিসাবে কোবল্ট নিকেল কপার এবং অন্যান্য এলিমেন্টাল উইন্ডো অন্বেষণ করুন
বিভিন্ন শ্রেণীর কলর স্কীম
অ্যাটমিক রেডিয়াস পারমাণবিক রেডিয়াস কলর স্কীম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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ